সে অন্য line ধরে আসে তাহলেও তোমরা text পড়লে অবশ্যই ধরতে পারবে কিন্তু ঐযে line গুলো বললাম learn করে নেবে, তাহলে দেখবে তোমরা উত্তর লেখার সময় ওই line গুলো ব্যবহার করতে পারবে এবং অনায়াসে তোমরা আমি সরাসরি আমার video তে যাবো। প্রথমেই আসবো গিন্নি গল্পে, এই গিন্নি এবং লালু দুটো গল্পই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথমেই বললাম। এই গিন্নি গল্পের মধ্যে যে বিষয়গুলো তোমরা পড়বে প্রথমেই বলি, গিন্নি গল্পের নাম এবং লেখক রবীন্দ্রনাথ ঠাকুরের নাম এই দুটোর spelling কিন্তু কখনো ভুল করবে না। এটা তোমাদের question paper এ তুলে দেওয়া থাকবে কোনো spelling ভুল হওয়ার chance নেই। কিন্তু এছাড়া যে অংশ গুলো শিখবে সেটা হচ্ছে মূল গ্রন্থের নাম কি? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আরো অন্য দুটো ছোট গল্পের নাম এবং সেই ছোট গল্প দুটোর নাম লিখতে গিয়ে যেন কোনো spelling ভুল না হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের আহ মানে এই যে গল্পটাতে কোন মূল গ্রন্থ থেকে নেয়া হয়েছে সেই মূল গ্রন্থের নামের spelling যেন না ভুল হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি? এর উত্তর গুলো নিয়ে কিন্তু আমি আজকে আলোচনা করবো না, কারণ অন্য video গুলোতে এর উত্তর তোমরা পেয়ে গেছো। মূলগ্রন্থ এবং ছদ্মনামের ওপর video আমি করেছি, সেখান থেকে পেয়ে যাবে। আর রবীন্দ্রনাথ ঠাকুরের অন্য দুটো ছোট গল্প তোমরা তোমাদের পাঠ্য বইতেই পাচ্ছ কোনো অসুবিধা নেই। এবার আসি প্রধান দুটো চরিত্র, মানে যে চরিত্র দুটো না থাকলে গল্পের প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা পৌঁছতেই পারতাম না। এক হচ্ছেন আশু এবং দ্বিতীয় হচ্ছে শিবনাথ পন্ডিত। আশু প্রধান চরিত্র এবং শিবনাথ পন্ডিত না থাকলে এই গল্পের কেন্দ্রে অবস্থান না করলে গল্পটাই তৈরী হতো না। সেইজন্য এই দুই চরিত্রই আমাদের কাছে important এই চরিত্রের নাম লেখার সময়ও কিন্তু তোমরা spelling এর দিকে খেয়াল রাখবে। এবার যে প্রশ্ন গুলো তোমরা ভালো করে শিখবে যে অংশ গুলো শিখবে সেটা কি? কোন class এর ঘটনা যেটা অনেকেই ভুল করো তৃতীয় শ্রেণীর দ্বিতীয় বিভাগের ঘটনা। তৃতীয় শ্রেণীর দ্বিতীয় বিভাগে যখন এই আশু বা গল্প কথক পড়তেন পড়তো সেই সময়কার পন্ডিতের কথা কিন্তু বা সেই সময়কার একটা আলোচনা পর্ব কিন্তু আমরা এই গল্পে পেয়েছি। কাজেই নাম মানে কোন class কোন আহ উম উম বিভাগ সেটা লিখতে কিন্তু তোমরা অবশ্যই ভুল করবে না। এর পর শিবনাথ পন্ডিতের চেহারার বিবরণ। গল্পের প্রথমেই তোমরা চেহারার বিবরণটা পেয়ে যাচ্ছ। সেটা সম্পূর্ণ learn করে নেবে কিন্তু যদি চেহারার বিবরণ দেয় হুবহু বই থেকে তুলে লিখে এসো না এক line বই থেকে লিখলে দু একটা নিজের কথা দিয়ে উত্তরটা লিখবে তবে যতটা বই থেকে পারবে শব্দ গুলো মানে চরিত্রের যে বিশেষণ, সেই শব্দ গুলো কিন্তু অবশ্যই বই থেকে তুলবে তাতে তোমাদের marks ভালো হবে। পরের ক্ষেত্রে যাবো, এবার line এর ক্ষেত্রে, যে line গুলো তুলে প্রশ্ন হতে পারে। প্রাণীদের মধ্যে দেখা যায় যাহাদের হুল আছে তাহাদের দাঁত নাই। এই বিষয়টার মানে কথাটার অর্থ আমি আমার video র ব্যাখ্যায় ও সম্পূর্ণ ভালোভাবে করেছি, আর নতুন করে কোনো উত্তর আমি দিচ্ছি না। এখানে বক্তব্যটির অর্থ কি প্রশ্ন আসতে পারে। কার প্রসঙ্গে কে বক্তব্যটা করেছে অবশ্যই গল্প কথক। আর আহ শিবনাথ পন্ডিত আহ কার প্রসঙ্গে বলেছে শিবনাথ পন্ডিত সেটা তো বুঝতেই পারছো। আর হচ্ছে

সম্বন্ধ এখন আর নাই। পুরাকালে এ সম্বন্ধ কেমন ছিল? এটাও আমি আমার যে আলোচনা সেখানে করেছি। আর তোমরা যারা আমার notes কিনেছো তা সেখানেও কিন্তু এর আলোচনাটা আছে। আর আমি বলবো যারা, এখনো পর্যন্ত text পরে উঠতে পারোনি তারা অবশ্যই তোমাদের

সেখানে আহ পুরাকালে এ সম্বন্ধ কেমন ছিল তার একটা description বা আলোচনা আমি দিয়েছি। এছাড়া যদি notes নাও কেনো আমার আলোচনার video টেও কিন্তু এর একটা বিবরণ তোমরা পাবে। এর পরের line আমি যেটাই যাবো, শিবনাথ পন্ডিতের সঙ্গে ছাত্রদের সম sorry এই line থেকেই যদি প্রশ্ন হয়, শিবনাথ পন্ডিতের সঙ্গে ছাত্রদের সম্বন্ধ কেমন ছিল? ছাত্ররা তাকে ভয় করতো কেন? দেবতাদের মধ্যে কার সঙ্গে কেন তাকে তুলনা করা হতো ঐযে যম দেবতার সঙ্গে তুলনা করা হতো। সেই অংশটা সম্পূর্ণ পড়লেই প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমরা লিখতে পারবে। এরপরে আর একটা প্রশ্নে যাবো। কেন শিবনাথ পন্ডিতের সাথে ছা ছাত্রদের সম্বন্ধ ভালো ছিল না?

তার ইতর মিশ্রিত মুখের কথা মানে সে উম একটু খারাপ ভাষায় কথা বলতো। অহেতুক ছাত্রদের মারধর করতো আহ তাদের কুকথা শোনাতো। আর হচ্ছে এই গিন্নি নামকরণ মানে যে নামকরণ মানে গিন্নি বলবো না নামকরণ মানে যে কোনো ছাত্রের যে কোনো নামকরণ নামটা বদলে দিয়ে নতুন নামকরণ করে খুশি হতেন। কিন্তু এই বিষয়টা ছাত্রদের মনে প্রায়শই আঘাত সৃষ্টি করতো। ঠিক সেই কারণেই কিন্তু মানে সবাই তটস্থ থাকতো কখন কাকে কি নামকরণ তিনি করবেন, এবং সেই কারণেই কিন্তু তিনি পছন্দ করতেন। এই তিনটে points এর দিকে কিন্তু মাথায় রাখবে মানে মাথায় রাখবে। এর পরে যে line টা মনে রাখবে, নর দেবতার মতো বালাই আর নাই। বালাই শব্দের অর্থ কি? শ একদম ছোট্ট শব্দ বালাই শব্দের অর্থ উপদ্রব আচ্ছা এরপর কথাটার অর্থ স্পষ্ট করে লেখো এই অর্থটা

এই এটা কিন্তু full para টাই answer টা হবে। এরপর বালকদের পীড়ন করিবার জন্য আমাদের শিবনাথ পন্ডিতের একটা অস্ত্র ছিল। বক্তা কে কথক আহ মানে বক্তা অস্ত্রটির আহ আহ বক্তার যে আহ বক্তার যে অস্ত্রটির কথা বলেছে তা বর্ণনা করো। এক্ষেত্রেও কিন্তু সেই

maximum ছাত্র ছাত্রী ভুল করো, এখানেই answer টা শেষ করে দাও। কিন্তু answer টা এখানে শেষ করলে কিন্তু full marks তোমরা পাবে না। কারণ মূল বিষয় যে আমাদের আসল নামকরণ ওটাও যে গিন্নি হয়েছিল। সেটাও কিন্তু তোমাকে এই অংশে লিখতে হবে। মানে কিভাবে সে অস্ত্র প্রয়োগ করেছিল যেটা আসল ক্ষেত্রে কিভাবে

এরপরে যাবো text এর line কিন্তু তাহা তাহার সঙ্গে একটু ইতিহাস জড়িত আছে। কার সঙ্গে ইতিহাস জড়িত আছে কোন ইতিহাস? মানে যে ঘটনাটার কথা বলেছেন গল্পকথক সেটা সম্পূর্ণ বর্ণনা করতে হবে। মানে আসল গিন্নি নামকরণ হলো কেন তার ইতিহাস বর্ণনা মানে সেই ছুটির দিনের ঘটনা এরপর কেন তাকে পরেরদিন গি মানে পরের দিন যে গিন্নি নামকরণ ঘোষণা করা হলো সেই অংশটা। এরপর আহ আহ আসল যে মানে আহ অনুভূতি সেটা কিন্তু তোমাদের বলতে হবে না। ওই যে নামকরণটা তিনি করলেন পরদিন class এ এসে ওই পর্যন্তই এর answer এখানে আর একটা প্রশ্ন তোমরা শিখবে, আসল চেহারা এবং স্বভাবের বর্ণনা। ওই paragraph টা সম্পূর্ণ। তারপরে চলে যাবো আর একটা line পৃথিবীর সমস্ত মাধ্যাকর্ষণ শক্তি স্ববলে বালককে নিচের দিকে টানিতে লাগিল। মাধ্যাকর্ষণ শক্তি কি? তোমরা সবাই জানো, পৃথিবী একটা নিজস্ব শক্তির দ্বারা বা বলের দ্বারা সকল বস্তুকে তার কেন্দ্রের দিকে টানে, এটাকেই মাধ্যাকর্ষণ শক্তি বলে। এটা কিন্তু তোমাদের বাংলায় লিখতে হবে তোমরা অনেকেই কিন্তু english টা সহজে জানো কিন্তু বাংলাটা কিন্তু তোমাদের লিখে আসতে হবে। কি বললাম যে শক্তির দ্বারা পৃথিবী সকল বস্তুকে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকেই মাধ্যাকর্ষণ শক্তি বলে। এখানে বালকটিকে সেটা বলবে মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবের কথা এখানে কেন বলা হয়েছে অর্থাৎ আশু যে লজ্জা পেয়েছিলো সেই বিষয়টা তোমাকে ঘটনা সহ বর্ণনা করতে হবে। আচ্ছা কি কি ঘটেছিলো সম্পূর্ণ বর্ণনা করো যদি প্রশ্নে দিয়ে থাকে তো ভালো আর যদি নাও দেয় সে ক্ষেত্রে

তাহার ছুটির দিন সম্পূর্ণ মাটি হইয়া গেলো। কার ছুটির কথা বলা হয়েছে সেদিন কিসের ছুটি ছিল? কিভাবে সেই ছুটি মাটি হয়ে গিয়েছিলো,

মানে সূর্যগ্রহণের কথা বলতে হবে পুতুল খেলার কথা বলতে হবে। শিবনাথ পন্ডিতের দাঁড়িয়ে থাকার কথা গিন্নি নামকরণ আহ করার আগে মানে মাটি হয়ে গেলো যে কেন শিবনাথ পন্ডিতকে দেখে মাটি হয়ে গিয়েছিলো সেই সবটা বর্ণনা করতে হবে। এবারে last যে line টি important পৃথিবীর লোক কোনো কালে সেদিনের কথা সে সেদিনের কথা যে সেদিনের কথা ভুলিয়া যাইবে এ তাহার মনে বিশ্বাস হইলো না। আমি line টা আর একবার পড়ছি একটু problem হয়েছিল। পৃথিবীর লোক কোনোও কালে যে সেদিনের কথা ভুলিয়া যাইবে, এ তাহার মনে বিশ্বাস হইলো না। তাহার বলতে কার কথা বলা হয়েছে? আর কোন দিনের কোন ঘটনার কথা বলা হয়েছে? মানে প্রথমে কিন্তু আসল গিন্নি নামকরণের যে ঘটনাটা class এ ঘটেছিলো সেটাই তোমাকে বলতে হবে। আর সংক্ষেপে কোনটা বলবে? যে প্রশ্নের আহ marks অনুযায়ী সংক্ষেপে কি বলবে, যে আহ পুতুল খেলার জন্য তার গিন্নি নামকরণটা হয়েছিল। মানে সে যে বোনের সাথে পুতুল খেলছিল ছুটির দিনে, সেটা এক line এ বা দু line এ উল্লেখ করে নেবে। এরপর যেটার শিখবে এই প্রশ্নের জন্য সেদিন যে ঘটনার আহ

মনের অবস্থা কি হয়েছিল, সেটা সম্পূর্ণভাবে বর্ণনা করতে হবে। তাহলে গিন্নি গল্পের সম্পূর্ণ একটা আলোচনা আমি তোমাদের সামনে রাখলাম ছোট আলোচনা যে আলোচনাটার মধ্যে দিয়ে তোমরা কিন্তু প্রত্যেকটা প্রশ্ন পেয়ে যাচ্ছ, এবং প্রত্যেকটা উত্তর পেয়ে যাচ্ছ। এইভাবে যদি তোমরা প্রশ্ন গুলো তৈরী করো, তাহলে কিন্তু দেখবে তোমরা পরীক্ষার খাতায় কোনো রকম প্রশ্নেই মানে তোমাদের uncommon এটা ভাববে না। এবার চলে যাবো আরেকটি important গল্প,

প্রশ্ন মানে গল্পের line এ চলে যাচ্ছি।

এটা অন্য ভাবে আসতে পারে কোনো line তুলে, লালু কে? সেক্ষত্রে কিন্তু বলবে গল্পকথকের সাথে একই স্কুলে একই class এ পড়তো। আর অবশ্যই তখন তাদের বয়স কত সেটাও উল্লেখ করবে। এরপর একটা প্রশ্ন আমরা পাচ্ছি, মানুষকে ভয় দেখাবার জব্দ করবার কত কৌশলই যে তার মাথায় ছিল তার ঠিকানা নেই। তার বলতে কার কথা বলা হয়েছে? আলো আহ আমাদের পাঠ্য গল্পে আমরা তার মানুষকে জব্দ করার কোন কোন নমুনা দেখতে পেয়েছি? এক্ষেত্রে তার মাকে রাবারের সাপ দেখিয়ে ভয় দেখানোর বিষয়টা বলতে হবে। এবং গুরুদেবের যে আহ বিছানার মশারিতে যে বরফ লাগানো, সেই দুটো ঘটনাই তোমাকে উল্লেখ করতে হবে। এখানেই কিন্তু মূখ্য চরিত্র মানে এই প্রশ্নের মূখ্য চরিত্র কিন্তু লালু। স্মৃতিরত্ন নয় কাজেই প্রশ্নর উত্তরটা যখন লিখবে, তখন উত্তরটা কিভাবে লিখবে সেটা কিন্তু বুঝে লিখবে। স্মৃতিরত্নর বিষয় নিয়ে বেশি আলোচনায় যাবে না। লালু কি করেছিল, সে বিষয়ে আলোচনায় যাবে। তার ফলে স্মৃতিরত্নর কি পরিস্থিতি হয়েছিল, সেটা সংক্ষেপে বলবে। এরপর চলে যাবো, সে যাত্রায় লালু পরিত্রান পেলে। কিন্তু মনে মনে রইলো ও মার ওপর চোটে। সে যাত্রা বলতে কোন যাত্রার কথা বলা হয়েছে আসলে। ওই লালুর মাকে রাবারের সাপ দেখিয়ে ভয় দেখানো হয়েছিল তার ফলে লালুর মা তার জন্য মাস্টারমশাই রাখতে বলেছিলো এই ঘটনাটার উল্লেখ করতে হবে। পরিত্রাণতা সে কিভাবে পেয়েছিল, সেক্ষেত্রে কিন্তু লালুর বাবার যে প্রসঙ্গটা আছে, তিনি কেন তার জন্য মাস্টারমশাই রাখলেন না সেটা বলতে হবে। কিন্তু মনে মনে রইলো ও মার উপর চোটে।

চলে যাচ্ছি আমরা পরের line এ মানে এ text এর একটা উন আহ আরেকটা line কিন্তু এইবার সেই সুযোগ ঘটেছে। এইবার সেই সুযোগ ঘটেছে। মানে? কার কোন সুযোগের কথা বলা হয়েছে? এক্ষেত্রে তোমাকে বলতে হবে যে লালুর মা মানে বাবা বাড়ি করেছিল বাড়িটা কেমন সেই বাড়িতে আহ গুরুদেবের পদ পদধূলির জন্য লালুর মা বিশেষ কা মানে আকাঙ্খা কর মানে বিশেষ ভাবে কাঙ্খিত হয়ে পড়েছিল, এবার সেই সুযোগটা কিভাবে ঘটেছিলো সেটা বলতে হবে। হয়ে গেলো এরপরে, তোমরা কিন্তু এখানে important line আমি বলতে পারছি না যে কোনো line তুলে প্রশ্ন হতে পারে যদি এই অংশটির ওপর প্রশ্ন আসে। normally এখন থেকে কোনো প্রশ্ন আসে না এই অংশটা থেকে, তবুও কিন্তু তোমরা শিখে যাবে, মানে একটু আহ ভালো করে পরে রাখবে যে কিভাবে লালুর মা তার গুরুদেবের যত্ন করেছিল। এরপর চলে যাবো আহ সু কিন্তু গভীর রাতে অকস্মাৎ তার ঘুম ভেঙে গেলো। তার বলতে কাকে বোঝানো হয়েছে? কি কারণে গভীর রাতে ঘুম ভেঙে গিয়েছিলো? সেই যে জল পড়ার ঘটনা।

এরপরে কি ঘটেছিলো। এবার সে যে বাইরে চলে গিয়েছিলো বাইরে, একেবারে সর্ব মানে সর্বসন্তা হারি নিদ্রায় নিমগ্ন হয়ে গেছিলো ওই পর্যন্ত তাকে উহ তোমাকে লিখতে হবে। এরপরের important line কি অজানা জায়গায় দোর খুলে বাইরে যেতেও ভয় করে আবার থাকাও বিপর্জনক। এই line টা তুলে যে প্রশ্ন হতে পারে সেটা হচ্ছে, আহ অজান বাইরে যেতে কেন ভয় করে? কার কথা কার প্রসঙ্গে বলা হয়েছে প্রথম কথা স্মৃতিরত্ন সম্পর্কে। আচ্ছা বাইরে যেতে ভয় করে কেন আবার বাড়ির ভেতরে থাকতেও ভয় করে কেন? অর্থাৎ বাইরে যেতে ভয় করছে প্রাকৃতিক দুর্যোগ এবং অচেনা জায়গা তার অভ্যাস নেই এবং ভেতরে থাকতে ভয় করছে কেন? তার মনে হচ্ছে যে এ প্রচন্ড দুর্যোগ বাইরে চলছে বা ছাদ ফুটো হয়ে গেছে এভাবে যদি ঘরের মধ্যে থাকা যাই তাহলে কোনো না কোনো সময়ে ছাদটা ভেঙে মাটিতে পড়তে পারে এটা।

এরপরে যাবো আর একটা important line আত্মমর্যাদার যথেষ্ট লাঘব হলো। কার আত্মমর্যাদা লা মানে লাঘব হয়েছিল এবং কি কারণে হয়েছিল সম্পূর্ণটা লিখতে হবে। তোমরা কিন্তু text এই এর answer পেয়ে যাচ্ছ। এরপরে যাবো সে বাহিনীকে উপেক্ষা করে বিশ্বে এমন বীর পুরুষ কেউ নেই। সে বাহিনী বলতে কোন বাহিনীর কথা বলা হচ্ছে? এবং বিশ্বে এমন বীরপুরুষ কেউ নেই আহ কেন সেই বাহিনীকে উপেক্ষা করা কঠিন? পশ্চিমে যে ডাস মশা খুব শক্তিশালী এবং প্রচন্ড ভাবে তারা উৎপাত করে, সেটা বলবে, বলে বলবে স্মৃতিরত্নর সাথে কি হয়েছিল। এবার বলবে সে বাহিনীকে উপেক্ষা না করতে পেরে, আহ কি করা হয়েছিল বা কি ঘটনা ঘটেছিলো সম্পূর্ণ ঘটনাটা তোমরা তো learn করেই ফেলেছো। সেটা বলে দেবে। এরপর যাবো, সকাল পর্যন্ত যদি প্রাণটা থাকে তো এ দুর্ভাগা দেশে আর নয়। বক্তব্যটা কার, বক্তা কে? এবং সকাল পর্যন্ত প্রাণ থাকবে কি না প্রাণের সংশয় তার হলো কেন? রাত্রে যে জল পড়ার ঘটনা সেখান থেকে ডাস মশার ঘটনা, সম্পূর্ণটা কিন্তু তোমাদের উল্লেখ করতে হবে। দেখতে দেখতে সর্বসন্তাপহর নিদ্রায় তার সারা রাত্রি সকল দুঃখ মুছে দিলো। সর্বসন্তাপহর নিদ্রা কাকে বলে? ব্যাখ্যা করার সময় আমি খুব ভালোভাবে answer টা বলেছি। যদি মনে পারছো না explanation video দেখে নেবে। যারা আমার notes কিনেছো সেখানে নিশ্চই আমি সর্বসন্তাপহর নিদ্রার কথা বলেছি একটু দেখে নিয়ে পরে নিও। আচ্ছা এখানে বলবো পরদিন কি ঘটেছিলো মানে লালুর মা উঠে কি দেখেছিলো, এবং লালুকে ডেকে আনতে বলেছিলো তার প্রায়শ্চিত্ত করবার কথা ভেবে আহ কথা ভেবে সম্পূর্ণ অংশটাই কিন্তু লিখতে হচ্ছে কিন্তু সংক্ষেপে। এরপরে যাবো ঘরের মধ্যে মুখ বাড়িয়ে দেখেন তিনি নেই। কিন্তু এই কি ব্যাপার? কে ঘরের মধ্যে মুখ বাড়িয়ে দেখলো? তিনি বলতে কার কথা বলা হয়েছে? সেই তিনি তখন কোথায় ছিলেন? এবং কেন ছিলেন? মানে স্মৃতিরত্ন কেন ওখানে বসে আছেন বারান্দায়, ঐভাবে শুয়ে আছেন পিঠ দিয়ে দেয়ালে সেটা সম্পূর্ণ কিন্তু বলতে হবে। আর ঘরের মধ্যে মুখ বাড়িয়ে কি দেখেছিলেন, সেটা ওই ঘরের যে ছন্নছাড়া একটা চেহারা। এখানকার জিনিস ওখানে ওখানকার জিনিস ওখানে সেটা কিন্তু direct বলতে হবে তোমাকে কোথাকার জিনিস কোথায় পরে লেগেছে মানে পরেছিলো। এরপরের প্রশ্ন বা ইম important line যেখান থেকে হতে পারে, নন্দরানী ভয়ে ভাবনায় লজ্জায় কেঁদে ফেলে জিজ্ঞাসা করলেন ঠাকুরমশাই, আপনি এখানে কেন? নন্দরানীর ভয়ের কারণ কি? নন্দরানী অত্যন্ত ভয় পেয়েছেন গুরুদেব, আগেকার দিনে গুরু দেবরা কিন্তু কথায় কথায়, আহ অভিশাপ দিতো। সেই কারণেই নন্দরানী ভয় পেয়েছেন যে তাকে, এনে এভাবে বিপর্যয়ের মধ্যে ফেলা হয়েছে তিনি যদি পাছে কোনো অভিশাপ দেন।